জলাশয়ের পাশে অনেকগুলি বন এবং--

সুন্দরভাবে সাজানো রয়েছে সিংহের মূর্তি চেয়ারটি একটা এরিয়া ওয়াইস ।

আমি এখানে একটা রাস্তার পাশে কতগুলো টিনের ঘর দেখতে পাচ্ছি।

মেয়ে এই ছবিটাতে দ্য সিটি ক্যাফ নামে একটি রুম দেখতে পাচ্ছি উম যার--

এবং শোরুমের ভিতরে একজন মানুষ চেয়ারের মধ্যে বসতে যাচ্ছে এবং শোরুমের পাশে একটা রাস্তাটা--

আমি এখানে একজন লোককে বসে থাকা অবস্থায় দেখতে পাচ্ছি এবং তার পাশে কতগুলি ছাতা।

কাপড় দিয়ে তৈরি ঘর দেখতে পাচ্ছি এবং সামনে কত গাছপালা এবং--

দেওয়ালটির পাশে একটি যন্ত্র দেওয়া হয়েছে এবং একটা লিফট দেওয়া হয়েছে।

ছবিটাতে অনেকগুলু খেলার সামগ্রী দেখিয়া রয়েছে যার মদ্যে ফুটবল --

ছবিটাতে কতগুলো হাঁস দেখতে পাচ্ছি।